হ্যাঁ দিয়ে তারপর তোকে ওখানে ভর্তি করে দিলাম। ভর্তি করে ওরা আমাদের নামিয়ে দিয়ে গেলো গাড়ি করে। দিয়ে আবার আহ চক্ররেলে করে আমরা দিল্লি গেলাম দিল্লি থেকে আমাদের আবার বিমান বন্দরে, মনে আছে বিমান বন্দরে একটা জল কিনেছিলাম একশো টাকা? একশো টাকা হ্যাঁ আরেকটা কি sandwich sandwich মতন কিনেছিলাম। ঐটার ও খেতে একটুখানি আছে পেট ভরেনি দুজন দুজন মিলে বিমান বন্দরের ভিতরে রিশাদ জন্য কি কিনবো? কি কিনবো? এসব কি কি কিনবো?

গিয়ে তোর একটা ছোট্ট ইয়ে তে কি বলে তোর? দোকানে একটা ইয়ে পেলাম কি বলে? Pencil রাখার pencil ফটক Pencil রাখার ফটক একটা পেলাম হম দিয়ে

ইয়ে হ্যাঁ দিয়ে তারপরের বার যখন গেলাম রাজধানী উম ইয়ে তে করে রাজধানী ট্রেনেতে করে।

সৃজনী সৃজনী সৃজনীর বাবা আর সৃজনীর একটা কাকু। গিয়ে hostel এ গেলাম গিয়ে তোদের তোর আর শৃজনীর একটা room নিলাম, মনে আছে? হ্যাঁ room টা তোমরা সাজিয়ে দিলে গিয়ে বাবা গিয়ে আগেই bathroom use করে নিলো প্রথম কাজ হ্যাঁ bathroom টা use করে নিলো আমরা সে কত paper নিয়ে গেছিলাম। আলমারি গুলো গোছালাম। তোর আলমারি গুছিয়ে দিলাম। সৃজনীর আলমারি গুছিয়ে দিলাম। দিয়ে বালিশ পত্র নিয়ে এলাম মামার কাছ থেকে। হ্যাঁ তারপরে ইয়ে কিনলাম গদি কিনলাম ওখানে কি দারুন college টা ছিল তখন তোর প্রথম বন্ধু হলো নিলামশি। হ্যাঁ তারপরে আস্তে আস্তে তুই নিলামশী আর হার্শিতা আর গৌরী হয়ে সব room গুলি ইয়ে মানে তোর ইয়ে ছিল, উম বা বাতানোকুল ছিল আরকি। উম দিয়ে তারপরে সিড়িতে ব~ বসে থাকতিস তুই। দিয়ে আমরা একটা রাত্রেবেলায় একটা hotel এ গেলাম হ্যাঁ দিয়ে দারুন ছিল দুজনে বাবা কাকু একটা Room নিল আমরা তিনজনে একটা Room নিলাম। TV ছিল দিশা সারাদিন সারাক্ষণ বসে বসে cartoon দেখতো। হ্যাঁ সামনে একটা বিশাল park ছিল সেই park এ একটা দোলনা ছিল আর ওই দোলনাটায় দুল~ দুলতো। আর ওইখানে দেখেছি আমি বিশেষ করে প্রচুর তোর গাছগাছালি।

Programme orientation programme হ্যাঁ আর function হলো গিয়ে আমরা ওখানে খাওয়াদাওয়া করলো সব guardian দের কে আমরা খেলাম ওখানে গিয়ে ওদেরই গাড়ী আমাদেরকে আবার জাহাঙ্গীর পুর পর্যন্ত পৌঁছে দিয়ে গেলো। আবার রাত্রে আমি কাঁদছিলাম আমার একটা sir বললো কেঁদোনা কেঁদোনা। দিয়ে আমিতো সারারাত কাঁদছি আর দিশা আমাকে বোঝাচ্ছে আর দিশাও কাদঁছে আমি আবার বোঝাচ্ছি ট্রেনে তোর মতনই একটা মেয়ে ছিল সে hostel থেকে বাড়ি যাচ্ছে। সে আমাকে বোঝাচ্ছে যে, কাদবেননা কাকিমা হ্যাঁ এরকম প্রথম প্রথম কান্না পাবে তারপরে সব ঠিক হয়ে যাবে। দিয়ে ইয়েতে হাওড়াতে নামলাম হাওড়া হাওড়াতে নামিনি আমরা দুর্গাপুরে নেমে গেছিলাম হ্যাঁ দিয়ে

ইয়ে কি বলে? ওখানে তুই আবার সেই একটা অন্য নতুন SIM নিলি। west bengal এর SIM নিলি হবেনা বলে। কাজ করছিলনা দিয়ে তুই নিয়ে নিলি। তারপরে কিছু এক দুবছর পরেই তোমরা আবার এলে ঘুরে~ ঘুরতে তোমার।

ওখানে তোর ইয়েতে Gurdian দের থাকার একটা ইয়ে করবে বলেছিল। এখন করেছে ওখানে college এ? guardian দের থাকার? এখন? তোমার আহ আলাদা করে একটা room আছে নিচে। তোমার যেখানে তুমি মানে থাকতে পারো মানে চাইলেই গিয়ে থাকতে পারে। তোমার মনে হয় পয়সা নেবে কিছু ধরো হম হম হম আর ওখানে তোদের কি কি সব শেখাচ্ছিলো? আমাদের ওখানে তো আমি তো fashion designing এর তোমার এতে ছিলাম। তোর তোমার আহ ওখানে প্রথম প্রথম ইয়েতে তো প্রথম semester টা তো সবাইরই same ছিল। আঁকা art fashion design. তোমার computer computer সব? শিখিয়েছিল মানে সব department একসাথে ছিল। হ্যাঁ computer এর ঘরটা কি সুন্দর ছিল বল? আপ্পলের computer তোমার তারপরে তোমার উম তান্ডপ দের সাথে ওখানে কি করতিস? সারাটাদিন ধরে হ্যাঁ? মানে খুব মজা করেছি ওই মাঠ অত বড় সেই মাঠটা মনে আছে? ইয়ের পেছনে college এর পাশে সব অত বড় মাঠ? তলায় খেলা করতাম আমরা। রাত্রিবেলা সেই নাচ করতাম cartoon দেখতাম সবাইমিলে মাঠে বসে। college এর পরে গল্প করতাম। এখন তো ওখানে boys hostel করে দিয়েছে। আগে boys hostel ছিল না। এখন Boys hostel ও করে দিয়েছে। খুব তারপরে second year এ তোমার সেই উম আহ তোমার আমার সব মানে জামাকাপড়, তারপরে computer, তারপর হাতের আঁকা, এইসব নিও তোমার কাজ মানে শেখাতে লাগলো আসতে আসতে। তারপরে আলাদা Group হয়ে গেলো তোমার। তোমার আমার first year এ একটা group ছিল বন্ধুদের। আবার second year এ তারপর কত মানে college এর fest হতো? মানে কত আনন্দ করেছি। তোমার তুই নেচেছিলিস মনে আছে ভারতনাট্যাম? খবরের কাগজে বেড়িয়ে ছিল দিল্লির একটা কি খবরের কাগজে?

তোমার সেই ছবিগুলো তোর কাছে আছে? আমার কাছে না সেই ছবিগুলো delete হয়ে গেছে। ফোন change করার পর থেকে

তারপর থেকে তোর বহু বন্ধু ছিল গৌরী। ওরা সবাই আমার second year এসে গৌরী, রুপাল, তোমার হারশিকা, লিমা সবাই বন্ধু। লিমা তো তাও হ্যাঁ লিমা third year আরো ভালো বন্ধু হয়ে যায়। হ্যাঁ কালীপুজোর সময় গৌরির বাড়ি একবার একবার রুপালের বাড়িতে ছিলাম। তোমার

আহ তোমার পতাকা সব দিতো খুব মজা করেছি। college এ খুব মজা করেছি। একবার রুপা দের বাড়িতে গেছিলি না বাসে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাসে করে গেছিলাম রুপা দের বাড়ি। একটা কালীপুজো তে ওদের বাড়ি গিয়েছিলাম। আর গৌরীর বাড়ি তো কাছে ছিল তোমার গৌরির বাড়িতে তো গাড়ি করেই নিয়ে গিয়েছিল একদম এসে। তোমার আর হচ্ছে লিমার সেই পা ভেঙ্গে গেছিল? পা ভেঙে গেছিলো হ্যাঁ ঠিক ঠিক ঠিক আমারই একবার সেই শরীর খারাপ হয়েছিল খুব গিয়ে hospital নিয়ে গেছিলো? মনে আছে? college থেকে খুব জ্বর। নিয়ে গেছিলো আমাকে গাড়ি করে জ্বর সে কমে না কমে না। দিয়ে ডাক্তার গিয়ে আবার test ফেস্ট করালো। ডেঙ্গু কিনা? ডেঙ্গুর জন্য জন্য হতে পারছে মানে মানে হওয়াটাও স্বাভাবিক ছিল। হম আমার কি চিন্তা এখানে? আর নিলামসির যখন পা ভেঙে গেছিলো ওকে এক তলায় রেখে দিয়েছিলো। তুইও এসে এক তলায় থাকতিস? তুই ওর কত সেবা করে দিতিস? Room দিয়ে~ দিয়েছিল তোমার তোকে বলেছিলনা থাকতে? হম দিয়ে তারপর সেই তোদের যে principle এর যে বাড়িটা ছিল বাড়িটা college এর মধ্যেই। এই তোমার যে Hostel ফস্টাল দেখাশোনা করতো Hostel college সেই মানে ইয়েটার ওই Officer টার। দারুন ছিল room টা। নিচে একটা কাঠ মল্লিকার গাছ ছিল। হ্যাঁ family আসতে শুরু করলো ওরা তো মা বাবা বউ দুটো মেয়ে কিচ্ছু আমাদের সেই ইয়ের আহ College এর সামনে এই ইয়ে টা মনে আছে? যেটা সেই কাঠের জিনিস তৈরি হতো? কাঠ কাটতো একটা গুল্লু ভাইয়া বলেছিল খুব ভালোবাসতো সবাইকে। যা বানিয়ে দিতে বলতাম সব বানিয়ে দিত আমাকে Photo তুলে তুলে দেখতাম মা এটা বানিয়েছি আজকে এটা বানিয়েছি। হ্যাঁ তোদের সেই একবার exhibition হয়েছিল। থেকে নানান রকম জিনিস বানিয়ে বিক্রি করছিলি? আমাদের আহ উম সেই college থেকে fashion show করতে নিয়ে গেছিলো মনে আছে? দিল্লি দিল্লি fashion show টাইমস fashion show তারপরে সেই ইয়ে করতে যেতিস কি বলে ইয়ে কাপড় কিনতে যেটিস ওই ইয়ে market যেন কি নাম ছিল? সৌজনি market এও যেতাম

বাবু সুদ্ধু বলেছিলো সেই ফেরার সময় মনে আছে তোর? রাত্রেবেলায় বিমান ছেড়ে দিয়ে এই ট্রেন fail হয়ে গেছিলো? হ্যাঁ বৃষ্টি পড়ছিল পরে গেছিলাম আবার laptop টা তোমার দাগ এই Scratch হয়েগেছিল মনে আছে? ট্রেন ধরতে গিয়ে। যা বৃষ্টি দিয়েছে এই সারারাত তোমার আহ সেই অটো তে তো আগোই না এত jam গাছ পড়ে গিয়ে। সেই তুমি চিন্তা তে অটো ওয়ালাটা আমাকে বলছে যে এই বাড়িতে ফোন করে দাও বাড়িতে ফোন করে দাও চিন্তা করবে।

ইয়ে একটা সেই সঙ্গে সঙ্গে গিয়ে flight এর টিকিট তুমি আর দিশা মিলে কেটে দিলে দিয়ে তারপরে সেই সেই ভোর রাতে এলাম। আর সেই তোর সাথে তোর সঙ্গে কে ছিল যেন তখন? তুই তখন শনিরপথে থাকতিস। college গেছিলো বলেই আমার তোমার এসে

সারারাত সেই airport কলকাতা airport এও বসে এই সকাল বেলা ভোর বেলায় নানা মাসীবাড়ীর যাসনি সেবার না? না সে~ সেবার রাত্রে airport এ wait wait করেছিলাম যে ভোর বেলায় সাথী এসে তোমার আহ বর্ধমানে বাসে চাপিয়ে চাপিয়ে দিল না ওর সাথে গেলাম ওর সাথে কিছু জিনিস কত কেনার ছিল যে কিনে ও আর আমি মিলে বাসে করে ফিরলাম সকাল বেলায়, মনে আছে? পুজো ছিলো পুজোর time ছিলো তখন দুর্গাপুজোর জন্য আরেকবার সেই মনে আছে? রাতের flight ছিল বিয়ের তোমার আহ তুমি বলছিলে আসো রাত্রে বেলায় রাত হয়ে গেছে আর কেউ আনতে যেতে পারবে না। airport এই গিয়ে বাপন দাদার বিয়ের সময়। হ্যাঁ সেই airport এ থেকে যা সকালবেলায় গিয়ে তোমরা সব মেহেন্দির ইয়ে করছো মেহেন্দির জন্য আয়োজন করছো। আর আমি এইদিকে আসছি বাসে। সেই কত মজা হয়েছিলো সেই বারও তুই ওই দিল্লিতে পড়াশোনা করলি সারাবছর ধরে। চার বছর ধরে কি? শেষ বছরটা তো আর তোমার online এ হলো তোমার।

পাঠালে হ্যাঁ আমি যাবোনা যাবোনা করছিলাম। Convocation এর সময়? রাত্রি বেলায় গৌরীর বাড়ীতে ছিলাম। ওহ উম গৌরির বাড়িতে ছিলিস নয়? উম যাইহোক এইভাবে চারটে বছর কেটে গেল আবার চার বছর তুই থাকলি না আবার এক বছর আসতে না আসতে চলে গেলি ইয়েতে Bangalore এ হম Banglore এ সেই Bangalore এ আসা দেখতে দেখতে আমার নমাস হয়ে গেলো কে বলবে? আমার এই মনে হচ্ছে এই এলাম কদিন আগে

হ্যাঁ এখানে এসে এখানেও খুব মানে শহর ভালো। একবার আমি দিল্লিতে গিয়েছিলাম তোর মনে আছে? গিয়ে সেই একটা উম ইয়ে থেকে গেলাম আমি তুই শিল্পি আর হচ্ছে সেই দিদিটার নাম ছিলো কি যেনো?

রঞ্জিত গুরদ্বারা গুরুদ্বারা তে গেলাম গিয়ে ওখানে প্রসাদ খেলাম মনে আছে?

তখনও সেই কাঁনছি আমি রাঞ্জিত দিদি বলছে কাঁদিস না চলে যাবে আবার তো আসবে।

আমরা কত বাজার করলাম ওখানে? করে নিয়ে আমি আর দিশা ট্রেনে চাপলাম সেই প্রসাদ আমরা খেতে গিয়েও তোমার কত ভিড় line? দিয়ে আমাদেরকে মনে আছে? হ্যা কত line বাপড়ে? আর কি সুন্দর প্রসাদ ওখানকার?

দিয়ে শিল্পী আমাকে খুব ভালোবাসতো আলোপুস্ত তৈরী করে দিতাম। দিশা দিশা তোমার ওই ওই গুরুদুয়ারা থেকে বেরিয়ে এসে ছবি ঠাকুরের ছবি কিলনো উম গিয়ে সেই ইয়েদের জন্য কি বলে মিঠাই আর ঋদ্ধি জন্য কি সব কিনলাম আমরা ছোট ছোট হ্যাঁ খেলনা হ্যাঁ । গিয়ে আবার তোমাদের অটো করে ওখানে থেকে বেরিয়ে অটো ধরলাম দিয়ে অটো ধরে তোমাদের ছাড়তে গেলাম। হম হম ট্রেনে আমি তুমি আমরা সেই না ওখান থেকে অটো করে ট্রেনে করে Station গেলাম মনে আছে শনিপথ না কোন station থেকে ট্রেনে করে গি~ গিয়ে তোমাদের station এ ছাড়লাম? হ্যাঁ হ্যাঁ হম মজা হয়েছিলো সেই বার শনিপথে গিয়ে সাতদিন ছিলাম তোদের সাথে হম

না না ওটা পর হম সেই মনে আছে? আমাদের ইয়ে ইয়ে আমার shifting করতে hostel থেকে এই ইয়ে PG তে কত মানে flat এ কত সেই কোনরকম ভাবে গাড়ী পেয়ে মানে shifting করলাম মনে আছে? হ্যাঁ বাব্বাহ।

বৃষ্টি পড়ছিলো ইয়ে থেকে নেমেই ট্রেন থেকে নেমেই চরম বৃষ্টি আচ্ছা তোমার কি মনে হয়ে cancer কি এতো তাড়াতড়ি সম্পূর্ণ ভাবে সেরে যেতে পারে? না cancer কখনও সম্পূর্ণ ভাবে সেরে যেতে পারে না, হ্যাঁ কিন্তু দীর্ঘ চিকিৎসার মাধ্যমে cancer সারা এখন অনেকটা সম্পূর্ণ ভাবে সেরে উঠছে। আচ্ছা cancer কি শরীর খারাপ করে? cancer এ কি শরীর খারাপ করে যেমন cancer কোষগুলি কে প্রয়োজনীয় স্থান এবং পুষ্টি গ্রহণ করতে দেয় না, সুস্থ অঙ্গগুলি ব্যবহার করতে দেয় না ফলে সুস্থ অঙ্গগুলি আরো কাজ করতে পারে না, অন্যান্ন লোকেদের জন্য চিকিৎসা থেকে জটিলতা মৃত্যু অবধি হতে পারে cancer এর শেষ পর্যায়ে শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে।

cancer এর জন্য তোমাকে সঠিক ভাবে ডাক্তারি পরামর্শ নিয়ে তোমার দুর্বলতা এবং ক্লান্তি কে সরাতে হবে, মানসিক ভাবে তোমাকে অনেক দৃঢ় থাকতে হবে তাহলেই তুমি cancer এর মতন একটি দূর আরোগ্য ব্যাধির সাথে

তোমাকে বেশির ভাগ সময়টা ঘুমোতে হবে, প্রায় সই দিনের বেশির ভাগ সময় তুমি বিছানায় বিশ্রাম কাটাতে, কাটাতে হবে, তোমার ওজনটা একটু হ্রাস পাবে বা বেশি পাতলা হয়ে যেতে পারে সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে ন্যূনতম এবং অনুপস্থিত তোমাকে খুদা হবে তোমার, তোমার তরল জাতীয় জিনিস গিলতেও অসুবিধা হবে, কথা বলার এবং মনো নিবেশ করার ক্ষমতাও তোমার হ্রাস পাবে। অতীতে গুরুত্বপূর্ণ কাজ করার যে আগ্রহ থাকবে সেটা তোমার অনেক কমে যাবে তারপরে বহি বিশ্ব বা সংবার বা রাজনীতি বিনোদন স্থানীয় agent এর প্রতি তোমার আগ্রহ তুমি হারিয়ে ফেলবে, তোমার যেতে ইচ্ছে করবে না আশে পাশে শুধুমাত্র কিছু লোক তোমার চাই বা তোমার তাদের সাথেই সময় কাটাতে ইচ্ছা করবে, কিছু সীমিত মানুষ যারা তোমার নিজের লোক তুমি নিজের জীবনে শেষের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তুমি লক্ষণগুলো উপসর্গগুলো অনুভব করতে পারবে নিজের মধ্যে শ্বাস ধীরে হতে থাকবে, কখনো কখনো শ্বাসের মধ্যে খুব দীর্ঘ বিরতি হবে, তোমার গলা থেকে তরল অপসারণ করতে তোমার কষ্ট হবে কোনো কোলাহল পূর্ণ মানে কোনো, যেখানে অনেক মানুষের ভিড় সেখানে তোমার হৈ হট্টগোল বা কষ্ট তোমার অনেক উদ্বিগ্নটাকে বাড়িয়ে তুলবে। কিন্তু মিতব্যক্তি সেগুলো সম্পর্কে অনেকটা সচেতন তখন হতে পারে তোমার অনেক অনেক সমস্যা হবে যেমন তোমার প্রস্রাবের problem হবে, তোমার মুখ শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে তোমার চোখ অনেকটা নীলহো হয়ে যাবে কালোও হতে পারে বিশেষ করে তোমার হাত পায়ে কালশিটে পড়তে পারে তোমার মুত্রালয় এবং অন্ত্র নিয়ন্ত্রণের ক্ষতি হবে অস্থিরতা এবং পূর্নাবৃতিমূলক অনিচ্ছাকৃত অভ্যাস তোমার বাড়বে পরিবারের সদস্য এবং ঘনিষ্ট বন্ধুদের সহ সময় এবং স্থান, লোকেদের সঙ্গে তোমার পরিচয় একটু বিভ্রান্তি হবে, তুমি তাদের নাও চিনতে পারো

আচ্ছা cancer এর সাথে জীবনের শেষ হওয়ার লক্ষণগুলোয় কি কি থাকে? cancer এর সাথে তুমি দিনে বেশিবার ঘুমোবে, ঘুম থেকে আহ জেগে উঠতে তোমার অনেক অসুবিধা হবে, তোমাকে কেও তুলতে আসলেও তোমার তার প্রতি বিরক্তি হবে তোমার মানুষ সম্পর্কে কিছুটা বিভ্রান্তি হবে, তুমি চিনতে হয়তো কম পেতে পারো তোমার বিছানার চাদর তুমি টেনে ধরতে পারো উঠবে না, অস্থিরতা তোমার শরীরের মধ্যে একটা ঘটবে উপস্থিত লোক জনের সাথে কোনো সম্পর্ক তোমার থাকবে না এমন কিছু তোমার বলতে ইচ্ছে করবে না তোমার রাতে বেশি দুশ্চিন্তা এবং অস্থিরতা, ভয়ে এবং একাকীর্ত তোমার মধ্যে কাজ করবে, তোমার কষ্ট বাড়বে। আচ্ছা cancer এর তো এখন চিকিৎসা বের হয়ে গেছে, কিন্তু চিকিৎসা করার পর ও যদি সেটা ঠিক না হয়ে তাহলে তার অর্থ কি থাকলো? cancer একটি দুরারোগ্য রোগ খুব কমই এটা নিরাময় যোগ্য হয়ে ওঠে তবে এর লক্ষণগুলো চিকিৎসা যোগ্য এবং cancer যদি first stage এ ধরা পরে

আচ্ছা cancer কি মানুষের মৃত্যুর পরেও শরীরে বসবাস করে নাকি মানুষ মারা গেলে সেটাও শেষ হয়ে যায়?

মৃত্যুর পরে তুমি যদি বলো তাহলে মৃত্যুর

cancer gene বৃদ্ধি পায়ে। Washington বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার নৌবিলের মোতে এটি অঙ্গে পরিণত হয়ে, প্রতিস্থাপন একটি বড়ো প্রভাব ফেলতে পারে ব্যক্তির মৃত্যুর এক ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা পর্যন্ত cancer এর gene টি উল্লেখ যোগ্য ভাবে বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা cancer শেষের দিকেও মানে আসলে মানে যেটাকে বলে last stage তখন মানুষের শরীরে কি কি হয়ে? রোগীদের জীবনে শেষ দিকে খাবার বা তরল গিলতে খুব অসুবিধা হয়ে cancer রোগীদের জীবনে শেষ দিনে খাওয়ার খেতে অসুবিধা হয়ে bathroom এ যেতে problem হয়ে অনেক খাওয়ার খুদা হ্রাস পায়ে ওজন হ্রাস পায়ে, বেশি নষ্ট হতে পারে, তোমার দুর্বলতা আসবে তুমি বিছানা থেকে উঠতে পারবে না আচ্ছা অনেকে বলে যে stage five cancer এটা কি গো, এর মানে কি? এই পর্যার মানে হলো cancer শরীরের অন্যাণ্য অঙ্গ বা অংশে ছড়িয়ে পড়েছে এটি matastatic cancer হিসেবে উল্লেখ করা যেতে পারে। ধরো কোনো মানুষ cancer এর last stage এ আছে সে কি ভাবে বাঁচবে তাহলে? তার তো আর বাঁচার কোনো ইচ্ছেই থাকবে না আর। কেমোথেরাপি র মাধ্যমে সে বাঁচতে পারে কিছু দিনের জন্য, যদিও cancer ব্যাপক ভাবে ছড়িয়ে পরার ঝুঁকি খুব বেশি radiation therapy বা tumour সংকোচিত করে লক্ষণগুলোর সাথে সাহায্য করতে পারে immio therapy বা শরীরের immune system কে cancer এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই chemotherapy tumour operation এর জন্য অস্ত্র প্রচার targetted therapy যার লক্ষ tumour এর বৃদ্ধি কে ধীর করা ওটা কে যাতে আর বাড়তে না দেওয়া হয়ে। আচ্ছা মানুষের cancer হলে জীবনের শেষ সপ্তাহে তার কি কি লক্ষণ দেখা যায়? শেষ দিন বা কিছু ঘন্টার মধ্যে তার শ্বাস নিতে কষ্ট হবে নিস্বাশ প্রস্বাস নিতে তার ধীর হয়ে যাবে, রোগীরা শ্বাস নিয়ে দীর্ঘ সময় যেতে পারে তারপর দ্রুত শ্বাস নিতে পারে শরীরের তাপ মাত্রা এবং রক্ত চাপ কমতে থাকবে আস্তে আস্তে খাবার এবং পানিওর জন্য সামান্য ইচ্ছা বা ঘুমের ধরণের পরিবর্তন হবে বিভ্রান্তি বা বিভ্রান্তি তার মধ্যে থাকবে এবং সেই বিভ্রান্তিগুলো তাঁকে কাটিয়ে উঠতে হবে নইলে যদি সে বিভ্রান্তি না কাটিয়ে ওঠে তাহলে তার মধ্যে একটি বি~ আহ বিচলিত আহ কষ্ট তার মধ্যে থেকে যাবে এবং বিভিন্ন ধরণের দুশ্চিন্তা তাতে বাসা বাধবে জীবনের শেষ সপ্তাহের লক্ষণগুলো আরো বেশি তার কোষ বা পেশিগুলোকে আরো স্থির করে দেবে তার দুর্বলতা আরো বাড়িয়ে তুলবে এবং নিঃস্বাশের সমস্যা তো আগেই বললাম হবে, তার খিদে পাবে না, খুদা হ্রাস পাবে, বিভিন্ন বিভ্রান্তি তার মধ্যে কাজ করবে, তার নিজের মানুষকে চিনতে পারবে না। আচ্ছা উন্নত cancer এর লক্ষণগুলো কি কি তাহলে?

তার প্রচুর পরিমানে দুর্বলতা হবে, সকালে হয়তো, রাতে সে ঘুমোলো কিন্তু সকালে সে উঠতে পারবে না বিছানা থেকে, তার খুদা অনেক পরিমানে কমে যাবে, তার ওজন অনেকটা পরিমানে পরিবর্তন হবে এবং কমতে থাকবে তার বমি বমি ভাব হবে, উষ্ট কাঠিন্ন হবে, সে সঠিক ভাবে তার আহ প্রতিদিনের কার্য কলাপগুলো করতে পারবে না, তার আস্তে আস্তে পেটটা ফুলে যাবে, তার কোষগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে অনেক সময় তার অনেক পরিমানে চুল উঠে যেতে পারে, তার শরীরে কালো কালো দাগ পড়তে পারে, তার ঠোঁটে এবং চোখের তলায় কালী পড়তে পারে, আস্তে আস্তে chemotherapy নিতে নিতে তার শরীরটা ক্ষীণ হয়ে যাবে